এই ফটোটিতে এ এই ফটোটি একটি পার্কের মত জায়গায় নেয়া হয়েছে | যেখানে লোকজন ঘুরতে এসেছে এবং সেখানে কয়েকটি বাচ্চা--

এবং জলাশয়ের ওপারে বেশ কয়েকটি গাছ দেখা যাচ্ছে ।